রামেস্বরমকে তীর্থযাত্রীদের আছে এতো বিখ্যাত করেছিল যা, সেই শিবমন্দির ছিল আমাদের বাড়ির থেকে দশ মিনিটের হাঁটা পথ আমাদের অঞ্চলটা ছিল প্রধানত মুসলমান অধ্যুষিত, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল, যারা তাদের তাদের মুসলমান প্রতিবেশীদের অঙ্গে সৌহার্দপূর্ণভাবে বসবাস করতো আমাদের এলাকায় একটা খুব পুরোনো মসজিদ ছিল যেখানে বাবা আমাকে সান্ধ্য নামাজের জন্য নিয়ে যেতেন সুর করে পড়া আরবি প্রার্থনার অর্থের সামান্যতম ধারণাও ছিলোনা আমার কিন্ত আমার মধ্যে পুরোপুরি এই প্রত্যয় জন্মেছিলো যে সেগুলি আল্লাহর কাছে পৌছাতো প্রার্থনার পর আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, বিচ্ছিন্ন ধর্মের মানুষ তার জন্য বসে থাকতেন তাঁর জন্য অপেক্ষা করে

যিনি তার মধ্যে আঙুলের যোগ ডুবিয়ে একটা প্রার্থনা উচ্চারণ করতেন সেই জল তারপর ঘরে নিয়ে যাওয়া হতো পঙ্গু বা দুর্বল ব্যক্তিদের জন্য, আমার ও মনে পরে যে লোকজন সেরে ওঠার পর আমাদের ঘরে এসেছেন ধন্যনাদ জানাতে

রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, পক্ষী লক্ষন শাস্ত্রী খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার বাবার, আমার প্রথম শৈশবের সবথেকে সুস্পষ্ট স্মৃতিগুলোর রক্ত হচ্ছে ওই দুজন মানুষ নিজের নিজের চিরাচরিত পোশাক পরে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছেন। প্রশ্ন করার মতো যথেষ্ট বয়স যখন আমার ছিল আমার হল আমি বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে প্রশ্ন করেছিলাম বাবা আমাকে বলেছিলেন প্রার্থনার মধ্যে নিগূঢ কিছু নেই, বরং প্রার্থনা লোকজনের মধ্যে আত্মার আদানপ্রদানকে সম্ভব করে। যখন তুমি পপ্রার্থনা করো, তিনি বলেছিলেন তুমি তোমার দেহকে ছাড়িয়ে যাও ও একটা অংশ হয়ে ওঠো বিশ্বব্রম্ভান্ডের যা ধন, বয়স, জাতপাত অথবা ধর্মমতের বিভাজন জানেনা।

তিনি একবার আমাকে বলেছিলেন, প্রত্যেক মানুষ তার নিজের সময়, তার নিজের স্থানে, সে আসলে যা তা নিয়ে এবং যা অবস্থায় সে পৌঁছেছে, ভালো ভালোমন্দ বা এইসব কিছু সমেত সে প্রকাশিত ঐশরিক সত্তার সমগ্রতার মধ্যে একটি নির্দিষ্ট উপাদান, তাই বাধাবিঘ্ন দুঃখকষ্ট এবং সমস্যাকে কেন ভয় পাওয়া, যখন বিপত্তি আসবে, তোমার দুঃখকষ্টের প্রাসংগিকতাকে বোঝার চেষ্টা করো প্রতিকূল পরিস্থিতি সবসময়ই আত্মবিশ্লেষণের সুযোগ যোগায় এ কথা তুমি তোমার কাছে যারা সাহায্য আর উপদেশের জন্য আসে, তাদের বলোনা কেন? আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমার

বেশ কিছুক্ষনের জন্য তিনি কিছু বললেন না, যেন তিনি আমার তাঁর কথা তার অনুধাবন করতে পারার ক্ষমতাকে বিচার করছিলেন, তারপর তিনি নীচু গভীর গলায় জবাব দিলেন, আমাকে এক আশ্চর্য উদ্যম আর উৎসাথে ভরিয়ে দিলো তার উত্তর, যখনি মানুষেরা দেখে তারা এক স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা সাহচর্য খুঁজতে শুরু করে, যখনি তারা কোনো বিপত্তিতে পরে তারা কাউকে খোঁজে তাদের সাহায্য করার জন্য, যখনি তারা কোনো কানাগলিতে কানাগলিতে পৌঁছায় তারা কারো ভরসায় থাকে তাদের রাস্তা দেখানোর জন্য, প্রত্যেকটা পুনরাবৃত্ত সন্তাপ, আকাঙ্খা আর আর অভিলাষ তার নিজস্ব বিশেষ সাহায্যকারী খুঁজে পায় দুর্দশায় পরে যারা আমার কাছে আসে তাদের প্রার্থনা আর নিবেদনের মাধ্যমে অলৌকিক শক্তিদের প্রসন্ন করার চেষ্টায় আমি তাদের জন্য শুধুই মধ্যস্থতাকারী এটা সঠিক দৃষ্টিভঙ্গি একেবারেই নয়, এবং কখনই অনুসৃত হওয়া উচিত নয়, অদৃষ্টের ভয় জর্জরিত অদৃশ্য আর প্রজ্ঞালব্ধ অন্তর্দৃষ্টি যা যা আমাদের সমর্থ করে সার্থকতার শত্রুকে আমাদের মধ্যে খুঁজে বের করতে, এই দুইয়ের মধ্যে তফাৎ কোনো একজনের অবশ্যই বোঝা উচিত, আমার মনে পড়ে বাবা চারটের সময় ভোর হওয়ার আগে নামাজ পড়া দিয়ে তার দিন শুরু করতেন নামাজের পর তিনি যেতেন আবার হেটে ঘর থেকে ফেরার চার মাইল দূরে আমাদের একটা ছোট নারকেল বনে যেতেন ফায়ার আসতেন কাঁধে প্রায় এক dozen নারকেল একসঙ্গে বাধা অবস্থায় ঝুলিয়ে, এবং তারপর তিনি সকালের জলখাবার খেতেন, এটাই তার routine ছিল, এমনকি তার সত্তরের কাছাকাছি বয়সেও হ্যালো, সোনিয়া কি করছিস? আমিও তো বসে আছি, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। কেনো একই তো, তুইও তো মন~ মনে নেই তোর? college এ নবীনবরণ হবে, এই তো সামনে শনিবার।

হ্যাঁ, না আপনার তো নাচতে খুব ইচ্ছে করে, যেখানেই কোনো অনুষ্ঠান হলে আগে নাচ করবেন আপনি। আচ্ছা তো নাচ করবি কি কোনো রকম কি নিয়েছি প্র~ মানে practice করেছিস কিছু মনে? আমি তো ধর উম একটা বক্তব্য রাখবো ভাবছি কিন্তু, বক্তব্যটা কি লিখব! সেটাই তো মাথায় আসছে না আমার। হমম, আমি ধের আমি একটা line বলছি। ধর, আমি বললাম নমস্কার! উম আমি আমার নাম নাজিমুল হক। আমি এইখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এসছি। হমম দিয়ে এই মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে~ নিয়েছি। হ্যাঁ, তার-পরে কি লিখব সেটাই তো ভাবছি, প্রথম দুটো line তো দ্যাখ এই দুটো বলে দেবো, তারপরে কি লিখব? দ্যাখ, আমি তো ধর এর আমার খুব ভয় করে কিন্তু এই এই যেতে এর সবার সামনে বক্তব্য রাখতে আমার খুবই ভয় করে আমি মানে কি বলব তোকে! এইটা সব থেকে আমার সমস্যা।

আচ্ছা বেশ, নাহলে আমার একটা sir ছিল, মানে গ্রামে হ্যাঁ ওই sir টাকে যদি বলি কেমন হবে! আচ্ছা বেশ, তাই হবে। তুই তালে কি ওই নাচ করবি ভাবছিস?

সে যাই হোক তো আরও যেগুলো আরও যারা আছে, ওই দেবকুমার, সপ্তম ওরা উম ওরা কি করবে একটু জেনেছিস?

যে কি বলব কি বলব আমাকে অনেককিছু জিজ্ঞেস করেছিলো যে, তুমি কি করতে চাও তোমার জীবনে? তুমি কি হতে চাও? তারপরে, আমি যাই হোক দ্যাখ মানে এতো ভয় করে বলে দিয়েছিলাম যে, আমি।

হুমম সেটাই। দেখা যাক, উম তুই যখন এতো সাহস দিচ্ছিস, তাহলে খুব ভালো লাগল তোর কথাটা শুনে। না না আমি জানি না তোর, তুই জানিস কি শুনেছিস কারোর কাছে? সন্ধ্যেবেলা! কেনো সকালে হবে না! হুমম সত্যিই তাই। তুই কিয়ে কবে গিয়েছিলিস শেষ, মহাবিদ্যালয়ে কবে গিয়েছিলিস? আচ্ছা, বেশ গায়ক! তাহলে তো আরই মজা হবে রে, গায়ক তো আমার খুব ভালো লাগে। কি বলিস! গান করব সবার সামনে, তোর মাথা খারাপ হয়েছে নাকি! আমি এটাই বক্তব্য রাখতে আমার ইয়ে ইয়ে হয়ে যাচ্ছে, মানে কি বলব তোকে। তুই গান করতে বলছিস আমাকে, ও গানটান আমার দ্বারা হবে না। গান করি দ্যাখ, তোদের তোদের মধ্যে ঠিক আছে। এ ওইখানে কতজন থাকবে, ঠিক আছে উম সবাই থাকবে মানে কি বলব, যতগুলো। মহাবিদ্যালয়ে যতগুলো ছাত্রছাত্রী আছে, সবাই তো থাকবে। ওদের সামনে গান করতে পারব আমি? মানে কি বলব, অসম্ভব আমার আমার পক্ষে। আমি তো দ্যাখ, আমি তো ভেবে নিয়েছি বক্তব্যই রাখবো, গান মানে করব না ভাবছি। বক্তব্যটা আজ থেকে আমি একটু মানে দেখব, চেষ্টা করব যে কেমন বলতে পারছি, ঠিক আছে।

আমার রবীন্দ্রসংগীতই ভালো লাগে। আচ্ছা বেশ, দেখছি তাহলে আমি আজকে। দে গান হয়তো গানই করব তাহলে। তুই যখন এতো বলছিস। অবশ্যই, সুন্দর তো হবেই। সেটা এমনিতেও আমি একদম কি বলব তোকে। এর আমি তো এখন থেকেই ভয় করছে গান আমার দ্বারা হবে না, আমি বক্তব্যই রাখি নাহলে।

হমম, আমার একটা হলুদ color এর পাঞ্জাবী আছে, আমি ওইটাই পড়ে আসব ঠিক আছে। আর তুই কি শাড়ী পড়বি? আচ্ছা বেশ, তোকে তো নীল রঙে কুব মানায়। আমি দেখেছি অনেকবার। হমম, দেখলে হবে, খরচাও আছে। হমম ঠিক আছে, আমিও phone করে জেনে নিচ্ছি কাল আমার বন্ধুরা কে কি পড়বে। আর কি বলছিলাম, খাওয়া-দাওয়া মানে tiffin করবে আর nasta । আর কিছু না তো, ওরা। আচ্ছা, তাহলে তো খুব ভালোই হয় তাহলে, আমি পেট ভরে খেয়ে নেবো।

হমম, সে তো অবশ্যই । খুব একটা ভালো খবর শোনালি তুই যে, বিরিয়ানী হচ্ছে। উম ঠিক আছে তাহলে। আমি আজকেই মানে এব নেবো মানে, কি করব আজকেই decision টা নিই, বুঝলি!

আচ্ছা বেশ ঠিক আছে তাহলে, রাখি এখন হ্যাঁ। একটু কাজ আছে। সুপ্রভাত মহাশয়া, আপনি কেমন আছেন? সুপ্রভাত হ্যাঁ, আমি ভালোই আছি তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি আপনি কি অবসর আছেন এখন? হ্যাঁ আমি অবসর এই বসে আছি তোমার অপেক্ষা করছিলাম, তুমি phone করবে বলেছিলে কাল রাতে সেই জন্য। আচ্ছা ঠিক আছে আমরা কি কিছু নিয়ে এখন আলোচনা করতে পারি? হ্যাঁ করো, কি নিয়ে করবে শুনি? আজকে আমরা ভ্রমণ নিয়ে আলোচনা করি। আচ্ছা। হ্যাঁ অনেক অনেক দূর ভ্রমণে যেতে আমাদের অনেকের মনে প্রবল ইচ্ছা, কিন্তু নানা অসুবিধার কারনে আমরা অনেক সময় দূরের ভ্রমণে যেতে পারি না। দূরের ভ্রমণে না যাওয়ার সবচেয়ে বড় কারণ হিসাবে তারা টাকা পয়সার অভাব, আমরা সকলেই পিসির বাড়ি মাসির বাড়ি মামার বাড়ি অথবা, যেকোনো আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে গিয়েছি, মানুষ ভ্রমণ ভ্রমণ করতে যেয়ে ভালোইবাসে, যে কাজ কাছে পিঠে কোথাওবা দূরে কোথাও,

হ্যাঁ তুমি ঠিকই বলেছ বইয়ের এই পুঁথিগত শিক্ষায় আমরা তা জানতে পারি আহ তার থেকেও অনেক বেশি

উম পরিচয় সংসারে সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে শুধু বেরিয়ে পরা। হ্যাঁ তাহলেই তুমি সঞ্চিত করতে পারবে মুঠোমুক্ত জ্ঞ্যান জ্ঞান, দেশ ভ্রমণের ফলে আমাদের শরীরে মননে পরে আনন্দের ছাপ, দেশ ভ্রমণের সাহায্যে অস্পষ্ট চিন্তাভাবনা, ধ্যান ধারণা স্পষ্ট থেকে স্পষ্ট করা হয়। আমরা ইতিহাস অনেক রাজাদের কাহিনী পড়ি, তাদের শ্রেষ্ঠ নানা স্থাপত্য ভাস্কর্য সম্বন্ধে জানতে পারি বই দেখে, পুঁথিগত বিদ্যার চেয়ে, চাক্ষুষ বিদ্যা অনেক বেশি উম মানুষলব্ধ আমরা মনে করি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ হিসেবে আহ গ্রহণ করতে, হবে কারণ দেশ ভ্রমনের উম পাশা উম দেশ ভ্রমণে আমাদের জ্ঞানের বৃদ্ধি হয়, পৃথিবীতে ছড়িয়ে থাকা নানান বিচিত্র জীব প্রাণী পশু, এবং মানুষের নানান রীতিনীতি ও জীবনযাপন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দেশ ভ্রমণের ফলে আমাদের আত্মকেন্দ্রিকতা দূরীভূত হয়, শিক্ষার সম্প্রসারণ ঘটে জগতে ঘটে যাওয়া, নতুন নতুন বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি বিভিন্ন জায়গা শিক্ষা পদ্ধতির স্বার্থবাজ যেখানকার ভাষা সম্বন্ধে আমরা, অবগত হতে পারি, দেশ ভ্রমণ করলে আমরা বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়। হ্যাঁ যেই দেশ ভ্রমণ কর~করব সেই দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা অবগত হয় সেই দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিষয় সম্বন্ধে যে সমস্ত উপাদান রয়েছে তা আয়তো করতে পারি আমরা, পুঁথির অবস্থান জ্ঞান বেশ, ভ্রমণের দ্বারা আমরা অর্জিত উম জ্ঞান কে হার মানায়। হ্যাঁ নিশ্চয়ই ঠিকই বলেছেন, প্রত্যেক দিনের,

জীবনের অস্থিরতা আর বন্ধন কে কাটিয়ে আমরা দেশ ভ্রমণের উদ্দেশ্যে বে~বেরিয়ে পরি, এক নতুন জীবন, পেতে খুঁজে পাবো বাঁচার অর্থ মানুষ নিজেকে আরো সুন্দরভাবে চিনতে পারবে একে অপর কে আমরা আরো নিবিড় ভাবে, জানতে পারবো সুযোগ পারবো, মনের প্রশনতা বৃদ্ধি পাবে। হ্যাঁ এবং আত্ম উম আত্ম অভিমানও দূর হবে, তার উম আচরণ দেশের কথাবাত্রা পোশাক পরিচ্ছন্ন এবং খাওয়া-দাওয়া, যে বিভিন্নতা রয়েছে তা নিজের, দেশের সাথে তুলনা করতে পারব, সঞ্চিত হবে বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা মনে জাগবে যুক্তির স্বাদ চারিদিকে যে আত্মকেন্দ্রিকতার প্রাচীর আমাদেরকে ঘিরে রেখেছে তা ধ্বংস হবে।

দেশ ভ্রমনের প্রয়োজন আছে, বিভিন্ন দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচয়, ঘটানোর জন্য দেশ ভ্রমণ প্রয়োজন, দেশ ভ্রমণের ফলে আমাদের জাতীয় সংহতি মজবুত হয়। পরিবেশের সুন্দর শান্ত স্নিগ্ধ মনোরম আবহাওয়া, মানুষকে মুগ্ধ করে আহ শুধু শিক্ষার প্রয়োজন না আনন্দের সুযোগ মানুষ হাতছাড়া করতে চায়না, তাই দেশ ভ্রমণ করার সুযোগ কখনোই উম আমরা হাত ছাড়া উম আমাদের হাতছাড়া করা উচিত নয় কোন ব্যক্তি দেশ ভ্রমণ করে আসলে তার থেকে যে তথ্য পাওয়া যাবে,

হ্যাঁ ঠিকই বলেছেন তার মিশ্রিত অভিজ্ঞতা আমাদের জীবন পাল্টে দিতে পারে, দেশ ভ্রমণ করলে তার প্রাপ্ত অভিজ্ঞতা

আকন্দ পান করার চেয়ে অনুভূতি তা একজন দেশ ভ্রমণকারীর পক্ষে সম্ভব তাই দেশ ভ্রমণের উপকারিতা আমাদের কাছে অনস্বীকার্য। হ্যাঁ দেশ ভ্রমণ আমরা ভ্রমণ সম্পর্কে আহ বলে তো শেষ হবে না আহ অনেক কিছুই বলা যাই, আহ তুমি কি কোথাও উম ভ্রমন কোন জায়গায় গিয়েছিলে ভ্রমণ করতে? না তেমন তো কোন যাওয়া হয়নি শুধু আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলাম, আপনি কি গিয়েছিলেন? হ্যাঁ আমিও এই ঠাকুরবাড়ি গিয়েছিলাম দেওঘরে। ও আচ্ছা তাহলে কেমন উপভোগ করলেন ভ্রমণ করে? হ্যাঁ খুব ভালো এখানে আহ স্বয়ং গোবিন্দ দেব রয়েছেন, আচার্য দেব রয়েছেন উনার উনাদের কথা শোনার জন্য সবাই আপু বাপু করে সামনে বসে আহ উনাদের মুখনিঃসৃত বাণী উম আলোচনা শোনার জন্য আগ্রহে বসে থাকে তিনি কখন কি বলবেন, তা শোনার জন্য তারপর ঠাকুর ওনার ঠাকুরবাড়ি তো বিশাল বড়, তুমি কি গিয়েছিলে ওখানে কোনদিন? না আমার সেভাবে যাওয়া হয়নি কোথাও। হ্যাঁ অজানাকে জানা অদেখা কে দেখা অচেনাকে চেনার, জন্য মুক্তি পাগল মন ছুটে চলে দেশ দেশান্তরে, এগিয়ে চলায় জীবনের ধর্ম হ্যাতা হ্যাতা নয় অন্য কথা অন্য কোথা খানে, উপনিষেধ ও পাওয়া যায় চড়ুই বেটি চড়ুইবেটি আর চলতে চলতে দেখতে দেখতে আমরা নতুন নতুন শিক্ষা গ্রহণ করি, শিক্ষার যেমন কোন শেষ নেই,

হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আসলে আমাদের উম যত ভ্রমন করতে পারবো দেশ দেশান্তরে অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ জানলে আমরা সবার সাথে আমরা আলোচনাও করতে পারব, সেখানে গিয়েছিলাম ওখানে আমাদের দেশ উন্নতি আহ উম মানে আহ আমাদের দেশ থেকে তো আলাদা হবে বাইরের দেশ গুলা, তাহলে ওখানকার সাথে আমাদের দেশের মিল আছে কি অমিল আছে সেটা নিয়ে আমরা উম পারবো সবাইকে, হ্যাঁ ঠিকই বলেছেন, ভ্রমণ শব্দটি কানে এলেই মানুষের মনের শিহরণ জাগে মন যেন কোথায় হারিয়ে যায়, ভ্রমণ পিপাসা মানুষের মন মন্ত্র থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে, বিশ্ব প্রকৃতির রহস্যময়ী রূপ দর্শনের জন্য ও যুগ যুগ ধরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেয় দুর্গম পথ পথে নিবিড় অরণ্য, ধুধু প্রান্তর, হ্যাঁ আম~আমরা তো ঠিক তেমন ভাবে আহ ঘুর তেউ যায় না, ভ্রমন করতেও যায় না সেজন্য আমরা এমন কিছু জানতে পারি না আহ এমন অভিজ্ঞতা ও হয়না ভ্রমণের বিষয়ে, আহ তাই বলা হয়ে ওঠে না তুমি বলো।

একবার স্কুল থেকে বিদ্যালয় থেকে ভ্রমনে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আমি খুব আনন্দ করেছি, আমি ঊনকোটিতে গিয়েছিলাম খুব মজা করেছি। শিক্ষার সংজ্ঞা হিসেবে বিবেকানন্দের একটি বহু প্রচলিত অর্থাৎ শিক্ষা হলো মানুষের অর্থনীত সত্যার পরিপূর্ণ বিকাশ সেই শিক্ষায় সে শিক্ষায় আমাদের কাছে অনেক প্রয়োজন হ্যাঁ আমরা আহ যা বয়ে পড়ছি তা যদি আমরা চাক্ষুষ ভাবে দেখতে পারি, তাহলে আমাদের আরো ভালো করে শেখা হবে। সাধারণত বই পড়ে আমরা যে জ্ঞান লাভ করি, তার চেয়ে বেশি জানতে পারে দেশ ভ্রমণের মাধ্যমে কারণ আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি, ভ্রমনের মাধ্যম যে কোন জিনিস আমাদের মনে স্থায়ীভাবে স্মৃতি আকারে জমা হয়ে থাকে তাই আমাদের হৃদয়ও মনে প্রসার এবং চিন্তা চেতনা বিকাশের জন্য দেশ ভ্রমণ অপরিহার্য।

হ্যাঁ দেশ ভ্রমন আহ আমিও গিয়েছিলাম, বিদ্যালয় থেকে একবার ওই trip এ ভ্রমণে ওইসব বন্ধু বান্ধবীদের সাথে, হ্যাঁ তখন class eleven এ হয়তো পরি, আহ অনেক অনেক জায়গাতেই আমরা গেছিলাম আনন্দ করেছি সবাই মিলে হই হুল্লোর উম নাচ গান ওখানে গিয়ে তারপর বিভিন্ন জায়গা ঘুরে দেখা আহ বিভিন্ন জিনিস জানা ওখানে গিয়ে তারপর তো উম প্রায় বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, এসে সবার সাথে আলোচনা করছিলাম কি আহ কোথায় গিয়েছিলাম আহ কি দেখেছি, অবশ্য বাসাতে।

সন্ধ্যা, সকাল বেলায় বেরিয়েছিলাম সন্ধ্যায় এসে পৌ~পৌঁছেছি বাড়িতে তো আমারও খুবই আনন্দ হয়েছে, ওখানে গিয়ে অনেক কিছু দেখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা তাহলে ঠিক আছে আপনার কাছ থেকে অনেক কিছু, আজ জানতে পারলাম আমি খুবই আনন্দ হয়েছি,

আচ্ছা ঠিক তাহলে ঠিক আছে এখন রাখছি আমি। হ্যাঁ। আনন্দ বাজার পত্রিকার পর পর কয়েকটি প্রতিবাদী বা খবর লক্ষ্য করলেই বোঝা যায় দীর্ঘদিন লক্ষ্য করলে বোঝা যায় যুবক অতি জিদ করলে সাধারণ মানুষের অবস্থার কোন পরিবর্তন পৌঁছেছে তার উপর প্রহরীর উপর বিশ্বে ষাট মতো সরকারি চাকরি দিতে দেয় না। গ্রহণ করলে অর্থাৎ কেন্দ্র সরকার দুই সরকারই চাকরির নিয়োগ বন্ধ করলেই

রাজনীতিতে নেমেছে। এরা মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর আঘাত করেছেন। তাই তাদের বিশ্বের~ সের উপর চাপ পড়েছে। আমাদের সবচেয়ে মায়ের বড় গলার মত সংসার মাধ্যমে বুক ফেটে যায় আমি ও কোন ন্যায় করিনি। তাহলে ভয়েস আবন্ধু আনন্দ বাজারের প্রথম পত্রিকায় প্রকাশিত অংকিত খত~ ক্ষত ফেরা হয়ে একমত খবর হলো কি হয়েছে? জনগণ প্রশ্ন। মন্ত্রীর মায়ের চাকরি চলে গেছে। কিন্তু খবর দেখা যাচ্ছে তিনি বাঙ্গ আমল থেকে এই সরকারের বিভিন্ন পদের সুযোগ সুবিধা নিয়ে চলেছেন। অর্থাৎ একাই আজকের দিন সুযোগ নেতা তাদের জন্য। লাখ লাখ ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রতি বিশ্বাস ও ভরসা উঠে যাচ্ছে। অর্থাৎ কি করে ভুলে যাবেন তিনি? শুধু পরিবারের ভোটে জিতেনি, তিনি সব সাধারণ মানুষের ভোটে নেতা মন্ত্রী বিভিন্ন কর্মসভায় বলেছে। শোনা গেছে, এটা মানুষের খেতে কত লাগে

মারা গেলেন। মৃত্যুর দুই মেয়ে এই খবর সমাজের থেকে বুকে কতখানিক আমন্ত্রিত। আনন্দ বাজার পত্রিকার পর কয়েকটি প্রতিবাদী বা খবর লক্ষ্য করলে বোঝা যায়। দীর্ঘদিন স্বাস্থ্য যুবক কমিটি রয়েছে। সমাধান মানুষের ব্যবস্থা কারণ পর্যায়ে পৌঁছেছে। গেছে দুই কিশোর। এই বয়সে তাদের হাতে খাতা-বই থাকা দরকার। তাদের হাতে আইসক্রিমের বক্সও। পরীক্ষা একটি অত্যন্ত জরুরি বিষয়। সে বিষয়ে দেশের জনগণ যত শিক্ষিত নয় সে দেশ তত উন্নত আর ভারতেও শিক্ষা খাতে উন্নত। দেশের শিক্ষা অনেকটা

মনে রাখতে হবে শিক্ষা চেতনা উন্নয়ন ঘটায়। একটা সময় সে সময় শিক্ষা বিস্তারের ড্রিম ডে রান্না হয়েছিল। আর যাই হোক অনুভূতি পেয়ে গেলে শিক্ষা হয় না। গাছের শরীরে পুষ্টি দরকার তারপর শিক্ষা মিদ্দিমিল থেকে মিদ্দিমিলের ফলে স্কুলের অঙ্গিনায় পরিবর্তনের তুলনায় বহুগণ শরীরে ছাত্র। ছাত্রী শিক্ষা বৃদ্ধির একটা অবস্থিত কারণ। এবার কোনো ও উপর নেই। আমাদের এই রাজ্যের সমস্ত মানুষের কাছে পরিবর্তন শিক্ষার্থীদের একটা কন্যাশ্রীর মত প্রকল্পের ফল বহু বাংলাতে মিশেছে সংস্কৃতে একটা কথা আছে, বিদ্যা দাবী বিনিময় অর্থাৎ বিদ্যাময় দরকার দান কিন্তু দুই বছর অমৃতাব্য কারণে স্কুলে বন্ধ থাকায় পাড়া প্রতি এমনইতো কাহিনি লিখেছে। তার উপর বাঙালিদের ব্যবহার

ছুটি ও তার ব্যবস্থা বৃহৎ শাস্রের আইন বাজারে পরিবর্তন তার কয়েকটি প্রতিবাদ। বাঙালিদের বারো মাসে তেরো পূজো-পার্বণ। গ্রীষ্মের ছুটি পূজোর দীর্ঘ ছুটি সব মিলিয়ে বেশ কিছু মজার স্কুল